ছোট ছোট গরু বড় বড় গরুকে এখানে পালন করা হয় সামনে এনে তাদের একটি প্রায় রয়েছে বড় গোরুর।

এখানে তারা এসেছে ওই কেপিতে তাদের।

এটি একটি গ্রামের রাস্তা এবং গ্রামের রাস্তাটি --

এ বাজারটির মধ্যে ছোটখাটো।

ছোট ছোট টং ঘরের মতন দুকান রয়েছে এবং সামনে একটি বড়ো একটি গাছ রয়েছে।

এটি একটি বিল্ডিং বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার জন্য অনেকজন মজদুর কাজ করছে কাঠ ধুয়ে খুব সুন্দরভাবে তারা ফিনিশিং করছে যাতে ঢালাই টা এখানে দেওয়া যায় এবং রড --

নানান ধরনের জিনিস পাওয়া যায় যেরকম বাসনপত্র ।

বিভিন্ন ধরনের আয়তরনের এবং অনেক ধরনের আইটেমের--

এটা একটা ভরো বিল্ডিং বিল্ডিংয়ের মদ্যে মাছ বাজার।

বাড়ির সামনে অনেককিছু জিনিসপত্র রাখা আছে বালি--।

এটি একটি পাহাড় এবং পাহাড়টির খুবই সুন্দর এবং খুদে খুদে অবস্থায় অনেক উঁচু পর্যন্ত এবং পাহাড়টির খুদে খুদে জায়গায় অনেক সুন্দর সুন্দর গাছ উঠে রয়েছে এবং নীচেও একটি গাছ দেখা যাচ্ছে এর পাশে--

তারপর নানান ধরনের জিনিস যেরকম বার্থডে কেকের সেলিব্রেশানের জিনিস এবং কিছু ছিনারি রাখা আছে।

সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে।

এখানে অনেকগুলি ছাত্র তাদের নিজের সামর্থ্য এবং নিজের বুদ্ধি অনুযায়ী অনেকগুলি জিনিস তৈরি করেছেন এবং তারা নিজে --

অনেকগুলি টিউবলাইট এর মতন রয়েছে যেগুলো সু-সুন্দরভাবে হইলে রাত্রেবেলা আলো দেয়।

এটি একটি দুকুন এবং দুকুনের সামনে নেওয়া ছবি।

সামনের ছবিতে দোকানের সামনের দরজার পাশে একটি চেয়ার রাকা আচে এবং ভিতরে অনেক গুলি চেয়ার রাকা আচে এটি একটি ডক্টর -এর চেম্বার দাঁতের যারা দন্ত বিষয়ক নিয়ে পড়াশোনা করেছে এবং তাদের দন্ত বিষয় নিয়ে মানুষ এখানে--

পেট্টুল পাম্প যেখানে পেট্রোল --

পাশে যে বিল্ডিংটি রয়েছে বিল্ডিংটির পাশেই--

লাল এবং সাদা রং দিয়ে--

হাট বাজার বসে এবং হাট বাজারে এখানে নানান ধরনের সবজি--

যেখানে সামনে অল্প কিছু জায়গা উঠুন রয়েছে এবং বাড়িটি বিল্ডিং --

আর রয়েছে লাল রঙের।